আরো আমাদের আরো আমাদের আরও উপভোগ্যময়ী করে তুলুক আমাদের দেশ এবং মাটি আমরা দেশ মাটিকে ভালোবাসবো সব সময় এবং ঋতুর জন্য, মানে দেশের এই ঋতুটা পরিবেষের জন্য দূষিত না হয় পরিবেষ দূষক হলেই ঋতুর সমস্যা হবে যেমন যেমন গাছ পালা কাট নিধন করা যাবে না তারপরে ইট ভাটা এগুলোর থেকে আমাদের নিরাপদ,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

এমনকি আমাদের সকলকেই কি কিন্তু সচেতন হতে হবে প্রকৃতির উপরে যেমন দেখা যাচ্ছে কল কারখানা চালভাটের কারনে আমাদের দেখা যাচ্ছে আবহাওয়ার কিন্তু অনেকটা effect ফেলায়। তারপরে দেখা যাচ্ছে তোমার ইট ভাটার কারণে কিন্তু বায়ু দূষণ করে এগুলো আমাদের প্রতিবাদ করতে হবে অনেকে আছে গাছের মূল্য না জেনে গাছ কাটে দেখা যাচ্ছে উম গাছ ভালোভাবে রক্ষণাবেক্ষণও করতে পারেনা, তারা কিন্তু আসলে মূল্যটা বোঝেনা আমাদের কিন্তু এ~এখান থেকে তে আসতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে, প্রকৃতি নির্ভরশীল হবার প্রকৃতির যে একটা মায়া প্রকৃতির যে একটা সুন্দর্জ সেটাকে আমরা উপভোগ করতে হবে উপভোগ করার জন্য সবাইকে কিন্তু সচেতন করতে হবে। হ্যাঁ অবশ্যই বন্ধু ঠিক বলেছ এবং বর্তমান এখন শহরের মানুষ যারা ব্যবসায়ী মানুষ আছে তারা এই গ্রামাঞ্চল আছে বড় বড় ইট ভাটা করছে আর ইট ভাটা থেকে এই যে ধোঁয়া থেকে আমাদের, পরিবেষের ক্ষতি হচ্ছে এবং অনেক সময় জলবায়ুর তো পরিবর্তন হচ্ছে বর্তমানে দেখছই তো বিশ্ব সবদিকে বিশ্বের সব জায়গা তে জলবায়ু পরিবর্তন হচ্ছে এখন জলবায়ুর পরিবর্তনের জন্য আমাদের দেশ, এবং মাটির বিভিন্ন রকম ক্ষতি হবার সম্ভাবনা তৈরি হচ্ছে। জি বন্ধু তুমি ঠিকই বলছ আমি এটা অনেক লক্ষ করেছি যে আমাদের দেশের বিভিন্ন স্থানে, দেখা যাচ্ছে যারা বড় বড় Business man রয়েছে তারা গ্রামাঞ্চল কেন্দ্রিক ব্যবহার করে দেখা যাচ্ছে বিভিন্ন কলকারখানা তৈরি করছে ইটভাটা তৈরি করছে, সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে গ্রামের পরিবেষ গুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করেছে আর তুমি একটা কথা ঠিকই বলেছ যে উম বৈদেশিক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

বড় একটা আহ পর্যটন কেন্দ্র রয়েছে যেটা মনে কর সুন্দরবন রয়েছে যেগুলো প্রকৃতির উপরে সুন্দরবনটা আসলে কিন্তু নির্ভরশীল। কিন্তু আমরা দেখা যাচ্ছে না বুঝে না জেনে সুন্দরবনের গাছগুলো কেটে আমরা সুন্দরবনকে নষ্ট করছি আসলে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে সুন্দরবন কিন্তু আলাদা একটা সুন্দর্য দিয়ে থাকে আমাদের এটা কি তুমি লক্ষ করেছো? হ্যাঁ অবশ্যই লক্ষ্য করেছি বন্ধু সুন্দর বনতো অনেক সুন্দর আর কি সুন্দরবন সুন্দরী নামের সাথে তার মিল আছে অনেক একবার যদি যাওয়া যায় তালে সুন্দরবন আসলে ই অনেক সুন্দর একটি জায়গা আমি গেছি কয়েকবার। জি এটা আমাদের আসলের লক্ষ করা প্রয়োজন যদিও আমি গিয়েছি অনেকবার কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবন আস্তে আস্তে কিন্তু, অসুন্দর হয়ে যাচ্ছে আমাদের কারনে মানুষের কারণে আমরা অযথাই সুন্দরবনকে আমরা অপব্যবহার করতেসি। এই দিক থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের দেশের আবহাওয়া কে মনে করো টিকিয়ে রাখতে হলে সুন্দরভাবে সবাইকে এগিয়ে আসতে হবে এটা তুমি কী মনে করো? হ্যাঁ বন্ধু আমিও মনে করি আমাদের সবাইকে সচেতন হওয়া লাগবে আসলে এসব বিষয়ে আমরা আলোচনা করতে থাকবো সামনে আরো দেখা হলে আমরা আরো বিষয়ে আলোচনা করব বন্ধু আজকে এখানেই আমরা সমাপ্ত করছি বন্ধু।

হ্যাঁ হ্যাঁ তুমিও ভালো থেকো। হম আজকে আমার বিষয় হচ্ছে ছাত্র জীবনের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা মানে ছাত্র জীবনে কি দরকার আর দরকার নয় সেটা নিয়ে আমি কিছু বলব। প্রভাতে পূর্ব দিগন্তে যেমন সূর্যোদয় ওঠে এবং পশ্চিমে সূর্যাস্ত যায় সেই রকম এক দুর্লভবন নিয়মের অধীনে থাক। ছাত্র জীবন তথা মানব জীবনেরও প্রয়োজন সেই কঠিন নিয়মের শাসন। ছাত্র জীবনকে সুন্দর করে তুলতে হলে তার জীবনেও আহবান করতে হবে শৃঙ্খলাবোধকে কারণ শৃঙ্খলাই হচ্ছে আমাদের আসল সৌন্দর্য। নিয়মানুবর্তিতা সেই শৃঙ্খলাকে বজায় রাখার প্রধান হাতিয়ার। এছাড়া শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতা দ্বারা ছাত্রদের অন্তরিহত সত্তারও বিকাশ ঘটে। তাহলে এখন জানতে হবে শৃঙ্খলা শব্দটির মধ্যে শৃংখল কথাটির প্রকাশ নিহিত আছে। শৃংখল বলতে এক ধরনের বন্ধন বুঝায়। কিন্তু শৃঙ্খলা শুধুমাত্র বন্ধন নয় তা নিয়ন্ত্রণ ও সামঞ্জস্য বোধের যুগ্ন তাৎপর্যে গঠিত। তার নিয়ম বর্তিতা হল নির্দিষ্ট নিয়ম মেনে চলার স্বভাব। গাছ থেকে যেমন ফল পরে

সংস্কৃতিগত বৈষম্য হল আমাদের জাতীয় জীবনের অভিশাপ। বেকার সমস্যা যুব সম্প্রদায়কে অন্ধকারে নিমজ্জিত করেছে। তাদের হতাশা

এছাড়া দারিদ্র কুসংস্কার প্রভৃতি সমস্যায় জাতীয় জীবন জর্জরিত। তাই আজ জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলাবোধ ও নিয়ম নিষ্ঠার অভাব। এ থেকে মুক্তি পেতে- আমাদের অভ্যাস ও অনুশীলনের অনেক প্রয়োজ। সমগ্র ব্যক্তি জীবনের ভিত্তি স্বরূপ হল ছাত্র জীবন। তাই ব্যক্তি জীবনের সমষ্টি দ্বারা গড়ে ওঠে জাতীয় জীবন। তাই ছাত্র জীবনকে জাতীয় জীবনে ক্ষুদ্রতম অংশ বলা যেতে পারে। সুতরাং একটি জাতির সামগ্রিক উন্নতি অবনতির ক্ষেত্রে এই দেশের ছাত্র জীবনের উন্নতি অবনতি অনেকটাই দায়ী। কারণ ছাত্র জীবনকে বিদ্যা ও নানা ধরনের শিক্ষাগ্রহণের কাল হিসেবে গ্রহণ করা হয়। দেহ ও মনের সামগ্রিক পুষ্টি লাভে ছাত্র জীবনে চরিতার্থ। তাদের সমস্ত কর্মপন্থা একটি সুদুর নিয়মের বশবর্তী হবে এবং প্রতিটি কর্মধারার মধ্যে একটি পারস্পর বোধ দেখা দেবে। এই শৃঙ্খলাবোধ ছাত্র জীবনে নিয়মানুবর্তিতা ও নিয়মানুবর্তিতার যোগফলের জন্ম লাভ করে। যথাসময়ে নিজের কাজগুলো যদি যথা ভাবে সম্পন্ন করা না যায় তাহলে সেটা নিয়মানুবর্তিতার মধ্যে পড়ে না। এই সমানুবর্তিতার মধ্যে ছন্দপতন ঘটলে বিপর্যয় আসে। আর জীবনের প্রতিটি ক্রিয়াকে নিয়মের একটি অচ্ছেদ্য বন্ধনে বেঁধে ফেলাই হচ্ছে নিয়মানুবর্তিতা। সময়মতো নিঁম~ নিয়ম করে কর্তব্য সম্পাদন করলেই জীবনে শৃঙ্খলাবোধ প্রতিষ্ঠা লাভ করে। কোন মতেই আর বিপর্যয় বিশৃঙ্খলা জীবনের গতিপথকে ব্যাহত করতে পারে না। তাই ছাত্র জীবনে শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতা গুরুত্ব সহকারী গৃহীত ও বিবেচিত হয়ে থাকে। শৃঙ্খলা নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত হলেও নিয়ম যেন কখনো শৃংখল হয়ে জীবনের স্বাভাবিক গতি ছন্দকে ব্যাহত না করে, যেমন- রবীন্দ্রনাথের কাসের দেশ নাটিকায় নিয়মের এই শৃংখল জীবনের সার্বিক বিকাশকে রুদ্ধ করে মানুষকে যান্ত্রিক করে তুলেছে। শৃঙ্খলাবোধে কখনো জীবনকে যান্ত্রিক করে তোলার প্ররোচনা থাকে না। ছাত্র জীবনই জীবন গঠনের সময়, জীবনের প্রস্তুতির কাল তা হল নিঝড়ের স্বপ্নভঙ্গের কাজ। যেখানে জীবন যে পথে পরিচালিত হবে সেই পথেই হবে স্থায়ী জীবন পথ। সেই পথেই জীবন স্রোত প্রবাহিত হয়ে চলবে। শৃঙ্খলাবোধ হলো জীবনের ভিত্তিশালা। ততবন্টন ছাড়া যেমন নদীর গতি স্পন্দন নেই তেমনি ছাত্র জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার প্রয়োজন অসীম কারণ শৃংখল পরায়ণেই ছাত্র ভবিষ্যৎ জীবনের দিশারী। একটা শৃঙ্খল পরায়ণ ছাত্র যদি শৃঙ্খলা যদি ঠিকঠাক না শিখে সেই ছাত্র ভবিষ্যতে জীবনে কোন জায়গাতেই তার নিজের প্রতিষ্ঠা গড়ে ও~ তুলতে পারবে না এবং সমাজের বেশ আহ সমাজেরও কিছু উন্নতি হবে না। তাই ছাত্রকে শৃঙ্খলা মুক্ত শৃঙ্খলা যুক্ত করতে আমাদের অভিভাবকদের সবসময় সজোর চেষ্টা রাখতে হবে, যাতে তারা শৃঙ্খলা ঠিকঠাকভাবে শেখে এবং নিয়ম মাফিক যাতে চলতে পারে। কোন রকম ভাবেই যাতে ছাত্ররা অভয়~ অবহেলা বা আহ অবহেলার পাত্র না হয় সেটাও একটা দেশের যেমন ক্ষতি একটা জাতিরও তেমন ক্ষতি। এরপর আমার topics হচ্ছে সকলের জন্য শিক্ষাটা খুব দরকার যেমন- প্রত্যেকের শিক্ষা তেমন সর্বশিক্ষা অভিযান। রবীন্দ্রনাথ বলেছিলেন আমি কিন্তু সবচেয়ে কম করিয়াই বলিতেছি, কেবলমাত্র লিখিতে পড়িতে লেখা শেখা তাহা কিছু লাভ হবে না, তাহা কেবলমাত্র রাস্তা। এই রাস্তাটা না হইলেই মানুষ আপনার কোনে আপনি বদ্ধ হইয়া থাকে। আধুনিক জীবনের মূল চাহিদা তাই পাঁচটি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য। মানুষের জীবনধারণের ক্ষেত্রে এগুলি হলো ন্যূনতম চাহিদা। কিন্তু আমাদের মত দরিদ্র দেশে যেখানে অন্ন বস্ত্রের যোগান করতেই জীবন কেটে যেত সেখানে শিক্ষা ও স্বাস্থ্য ছিল অবহেলিত। ফলে বহু মানুষ শিক্ষা ও শিক্ষা জনিত চেতনার অভাবে মধ্যযুগীয় জীবনচর্চায় অভ্যস্ত ছিল। এমন কি বহু শিশু পড়াশোনা শুরু করে দারিদ্র্যের কারণে বা অজ্ঞতার জন্য মাঝপথে শিক্ষা ছেড়ে দিত। এসবের কথা ভেবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আমাদের রাজ্যে শুরু হয়েছে সর্বশিক্ষা অভিযান। যার লক্ষ্য হলো সকলের জন্য বাধ্যতামূলক শিক্ষা নেওয়া শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। এই বিকাশ যত তরান্বিত হবে দেশের সভ্যতা ও সংস্কৃতি হবে ততো উন্নত। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের মানুষ মানসিকভাবেই উন্নত ও চিন্তায় সংযত ছিল। কিন্তু মধ্যযুগে শিক্ষার ক্ষেত্রে নেমে এলো কালো অন্ধকার। আজ স্বাধীনতার অর্ধ শতাব্দী পড়েও ভারতবর্ষে- সমগ্র জনসমাজের এক বড় অংশ অশিক্ষা ও কুশিক্ষার অন্ধকারে ডুবে রয়েছে। সাক্ষরতার প্রকল্পেও সম্পূর্ণভাবে নিরক্ষরতা দূর করা যায়নি। ভারতবর্ষে এখনো দুই তৃতীয়াংশ লোক যথার্থ শিক্ষার আলো থেকে বঞ্চিত। আর এ কারণে আমার সার্বিক অগ্রগতি আজ ব্যাহত। রবীন্দ্রনাথও তাই তার সম্বন্ধে উপলব্ধি করেছিলেন যে আমাদের ভদ্রসমাজ আরামে আছে কেননা আমাদের জনসাধারণ নিজেকে বোঝেনা, এই জন্যই জমিদার তাদেরকে মারছে, মহাজন তাদেরকে ধরছে, মানুষ তাদেরকে গালিগালাজ দিচ্ছে, কুলি তাহাদিগকে গরুঠাকুর তাদের হাত বুলাই~ বুলাচ্ছে মুখটা তাদের গা আটকাচ্ছে, আর তাহারা কে বলছে সেই অদৃষ্টের নামে নালিশ করিতেছে। জাহান্নামের সমনজারি করিবার তো জো নাই সর্বশিক্ষার জন্য সকলের জন্য শিক্ষা এটাই হচ্ছে সর্বশিক্ষা। বিশেষ অভিযানের মাধ্যমে এই শিক্ষার কাজ সমাধা করার নাম সর্বশিক্ষা অভিযান। স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন পাল পোলিওর অভিযান পোলিও মুক্ত পৃথিবী গড়ার জন্য তেমনি সকল শিশুর জন্য সর্বশিক্ষা অভিযান। আসলে সর্বশিক্ষা অভিযান-

তাদের যে অশিক্ষিত মানুষের প্রতি দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা সুনিশ্চিত করতে এই সর্বশিক্ষা অভিযান। যখন শিক্ষা স্বতঃস্পুষ্ট ভাবে তার চলার পথ না পায় তখন তাকে বাধ্যতামূলক করে অভিযানের মাধ্যমে রূপায়িত করার পথ খুঁজতে হয়। শুধু তাই নয় সকলের স স্বাস্থ্য শিক্ষার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করার কথা সব সময় বলা হচ্ছে। এই কর্মসূচির লক্ষ্য হলো- আগামী প্রজন্মের কাছে অশিক্ষামুক্ত পৃথিবী

সমস্ত শিশু বিশেষ করে মাঝপথে শিক্ষা ছেড়ে দেওয়া শিশুদের শিক্ষা দেওয়ার জন্য।

উম সবার বাড়িতে এখন জ্বর জ্বালা পুরো পারা তো আমাদের জ্বরে ভর্তি হুম হ্যা vaccine নেওয়া আছে কিন্তু vaccine ও তো কোনো কাজ হচ্ছে না এই তো সবার তাতেও তো যারা vaccine নিয়েছে তারাও তো জ্বরে পুড়ছে হ্যা bank কে বলতে কি ধরণের idea তুমি চাচ্ছো বলো public sector bank idea private sector idea না public আর private দুটোই আলাদা public মানে হচ্ছে যেটা পুরোপুরি government এর under রে থাকবে যেটা goverment যেটা control করবে সেটা হচ্ছে তোমার public sector এ public stand for public আর private sector যে bank গুলো থাকে ওদের নিজেস্য কিছু roles regulation থাকে হ্যা RBI regulated প্রত্যেকটাই RBI regulated কিন্তু ওদের নিজর্ষ roles regulation ও থাকে তফাৎ এটাই যে private sectorbank এ গেলে তোমার কাজ টা এক দিনের মধ্যেই complete হবার chance টা বেশি থাকে ninety percent chance থাকে যে তোমার কাজ টা এক দিনের মধ্যেই complete হয়ে যাবে public sector bank এ সেরকম কিছু না এই counter রে যাও ওই counter রে যাও যে যত ছোটই কাজ হোক তোমার সেটা হয়তো এক দিনে হবে না বা হলেও খুব harassment হওয়ার পর হবে

এত customer service দিবে কি করে?

না penalty ‍ লাগে না এবার হয়ত তোর account আগে থেকেই কিছু হয়তো holding type কিছু ছিল হয়তো যেটার উপর penalty লেগেছে holding তোর হয়তো কোনো কি বলবো তোমাকেমানে একটা product কিছু হয়তো bank কাজ থেকে করেছিল RD FD কিছু একটা করা ছিল হয়তো কোনো cheque bounce ছিল যার charge টা ওর account উপর cheque আছে কিন্তু হয়তো minus balance হয়তো আছে ও কিন্তু দেখায়নি account টা এবার বন্ধ করাতে এসেছে না না তাহলে penalty শুধু মাত্র ভয়ের কারণে বলা হয়েছে manager কোনো দিনই চাইবে না ওর branch থেকে একটাও customer আ মানে ছেড়ে চলে যাক ওরা কোনোদিনই চাইবে না save account বন্ধ হোক manager উপর চাপ থাকবে

না সেটা bank এর rules না সেটা bank এর rules বটে কিছু করার নেই যার নামে account আসে তাকে একবার অন্তত আস্তে হবে close আলোচনা করতে হবে এটাই তো ব্যাপার না public sector bank তোমার বাড়ি আসবে না কিন্ত privet sector bank ও তোমার বাড়ি এসে agent মাধ্যমে complete করে দিত কিন্ত public sector bank তো এমন টা করে না হু হু

HDFC সব থেকে better কি বলবো services offer করে তোমাকে একদম বাড়িতে বসে account খুলে দেবে যদি bank এ যায় manager এর cabin এ ঢুকে পারো তুমি নিজের problem solve আসতে পারো service manager তোমাকে বসবে চা খাওয়াবে তার পর তোমার solution এর ওপর ধ্যান দেবে একদম পুরো luxurious bank বলতে পারো হ্যা না problem তো শুনবেই problem তো শুনবেই তোমাকে প্রথমেই এই sir এর জন্য চা টা নিয়ে আসো মানে ওদের marketing strategie পুরো আলাদা হয় যাই হোক হ্যা

হু হু হু

yearly fortyeight lacs তোমার কে বললো মানে এতো টাকার transaction করলে তোমাকে তুমি কিসের জন্য গিয়েছিলে credit card এর জন্য তো cardite card নিতে হলে বলছে sixty lacs এর transaction হবে থাকতে না কি ITR দেখতে হবে এমন টা তো হয় না আমি তো এই axis bank এর কলকাতা branch এর এক জন আছে verification করে বেড়াই credit acrd এর verification করে

interest দেয়তা বলতে মানে তোমার ওই card এর উপর যে charge পড়েছে সেটা বলছো তো না না একি ওই private sector bank ওই দুটো মধ্যে একই বরংচ তুমি যা বলছো ওটা ওটা কোথায় percent এর কথা বলছো তুমি মানে কোনো কিছু online shopping এর খেত্রে ও আচ্ছা আচ্ছা তা হলে হতে পারে ওই একটু nominal না এই দেশে একটু nominal বাটে axis এর অনেক consolidated charges আছে কারণ private sector bank এর মধ্যে সবথেকে ভালো যদি কেও service provide করে সে হচ্ছে তোমার axis bank আর axis bank এর charge টাও সবথেকে বেশি আর hdfc খুব nominal charge এর পরিমাণে charge এর দিক থেকে nominal আর তার থেকেও nominal যদি bank তুমি খুজতে চাও তালে হচ্ছে তোমার ICICI private sector bank এর মধ্যে ওর credit card থেকে শুরু করে local এ নাই ওটা একটু দূরে যেতে হবে তোমাকে কারণ ICC bank তেমন নাই available নাই HDFC বা ICC কারণে তাহলে একটাই উপায় যে manager এর সাথে আরেকবার কথা বলতে হবে ভালো করে sir দেখুন আমি আমার যে ইয়া আসে মানে যার account একদম disable account থেকে operate করতে পারবে account আমার কোনো রকম close করতেই হবে তোর যদি manager corporate করে তাহলে তো ভালো আর না হলে সঙ্গে সঙ্গে তা না হলে ওকে ভয় দেখতে হবে যে consumer care helpline number আপনার নামে cases করবো পরিষ্কার কথা ও একটা government employment ভয় খাবেই সঙ্গে সঙ্গে ও তোমার account close করতে বাধ্য হবে

হু হুহুহু হু হুহুহু state bank কি ওরকম state bank এ কিছু করার নেই ওরকম সমস্ত employ তাই তোমাকে ও ঘুরাবে mobile number একটা জন্য এক মাস ঘুরতে হয়

alahabad bank indian bank হে

না ব্যবহারের দিকে ব্যবহারের দিকে সমস্ত bank ই প্রায় ভালো ঠিকাছে এক দুটো branch খুব খারাপ report থাকে ওদের ওদের employe গুলোর behavior সত্যি খারাপ হয় বিশেষ করে public sector এর মধ্যে SBI র প্রত্যেকটা branch রি behavior মোটামুটি same ই হয় ওই খারাপের দিকেই যাবে খুব একটা high rated ইয়ে পাবে না তুমি behavio পাবেনা কিন্তু private sector bank এ যেহেতু rating বলে একটা জিনিস আছে ওই কারণে এরা খারাপ behavio করতে চাইলেও পারেনা সে বাড়িতে আমার তোমার private sector bank এই বেশি account আছে সেতেও আছে নাথাকা নয় আমার hdfc আছে ICICI আছে axis নাই indusind আছে না bank এ bank এ ঘুরে বেড়াইনা bank সম্মন্ধে interest টা একটু বেশি bank এর সম্মন্ধে information collect করতে আমার খুব ভালো লাগে even manager phone করে আমার কাছে খবর নেয় যে রাজ জানো তুমি এই ইয়েটা কি এই company টা কি আমার একটা customer আছে তার আমি যদি transaction গুলো track করছি তাহলে এই company তার প্রতি ওর transaction প্রচুর বেশি মানে এই company ত ওর কিছু আছে কি আমাকে সুধাচ্ছিলো তা আমি sir কে বলাম যে sir দেখুন company তা আমার জানা সোনাই বটে এটা একটা hps যেটা aadhar নামে বলে একটা ইয়া আছে আসে কি বলবো তোমাকে একটা service একধরণের দেখবেন আবার finger pin authority মাধ্যমে সব জায়গায় টাকা তোলা হচ্ছে বা electronic devices একটা আঙুরের chap দিয়ে aadhar card number দিয়ে হা CFC এর মাধ্যমে ওগুলো সব APS এর মাধ্যমে হচ্ছে তো ওই ভদ্র লোক কাজ তা করেছিল মানে ওই customer যে ছিল manager এর সে তোমার ওই pnara বলে একটা company আছে ওই company তে apa তে কাজ করে ছিল কিন্তু ও যে ওর account টা link করে রেখেছে

transaction গুলো কে দেখে দেখে যদি ওদের একটুকুও suspecious বলে মনে হয় তখন ওরা account তাকে siege করে দেয় তখন ওটা manager এর উপর চাপ চলে আসে তুমি দেখো account তাকে verify করো কোথায় কোথায় transaction করছি তোমার customer তুমি খবর নাও তার পর যদি মনে হয় না লোক টা logic তখন ওর account টাকে আবার unfrige করা হয় বা সরান হয় account টাকে আবার regularised করে দেওয়া হয় loan নিতে গেলে সাধারণত ওদের যে back office এ agent থাকে বা loan department private bank এ loan department যে লোক টা থাকে যে employe যে থাকে তার সঙ্গে কথা বললে ও তোমাকে সব কিছু বলে দেবে তও আমার যতদূর জানা আছে হ্যা না না ঘুস খোর কিছুই না ওদের একটা চাপ থাকে ওদের একটা চাপ থাকে যারা field এ থাকে না

হুহু disable হয়ে পরে থাকা বলতে indian bank বলো বা Allahabad bank বলো দুটোরই server খুব বাজে আর fully digitalised হলেও digitaly কোনো কাজ তুমি করতে পারবেনা branch তোমাকে ছুটতেই হবে হে হে হে হে Allahabad bank এর manager গুলো দেখবে খুব কম বয়োসী হয় আমার যেখানে তুমি গিয়েছিলে মানে এ local যে branch টা আছে ওই branch এ যে manager টা ছিল আগে এখন জানি কে আছে ও খুব কম বয়োসী ছিল

ওগুলো হয় না আর হবে না

full government নই এগুলো government undertaking এ পত্যেক টা bank যত গুলো দেখছো তুমি আর এগুলো তুমি private sector এ তুমি ফেলো তুমি হা হয়ে যাবে হা হয়ে যাবে আমি কথা একটা এই শুনলাম এই

এই banking line চাকরি পাওয়া যায় কারণ যেহেতু আমার খুব interest আসে আমিও চাই যে bank আমার চাকরি হোক তো manager manager একটা ছোট খাটো একটা interview নিলাম তখন যখন কথা গুলো উঠলো তখন বলছে যে আমার কাছে একটা ICC bank এর manager বলছে তো আমার কাছে এর state bank এর manager এল তো কথা বার্তা হলো তো বোলো যে আপ লোগেকা কাম কিতনে দেড়তক চলতে হায় তখন icc bank এর বলছে আমরা manager বলছে আমরা না মানে state যে আমরা তো আটটা সাড়ে সাত এর মধ্যে বেরিয়ে যাই তো এইদিকে HDFC এর manager আসে ওকে সাড়ে নয়টা অব্দি কাজ করতে হয় তার পার ও বের হয় তার মানে ওদের চাপ তা এতটাই বেশি থাকে

হা ওই বললো আমাকে হা এবার ওই বললো আমাকে

private sector হয়ে যাবে না হয়ে যাবে না SBI এর service খারাব হয়ে যাচ্ছে দেখে পরে SBI কে কিছুদিন পর public private sector bank এর মধ্যে সমস্ত bank private হয়ে যাবে একটাও public থাকবে না এটাই আমি net এ পড়ছি

recapacitate হবে কারণ private bank এর manager এর সাথে কথা বলে যা বুজলাম যে ওরা যেমন কাজ করে সেই কাজ গুলো প্রত্যেক মাসে হয় trade হয় আর প্রত্যেক মাসে তা ওদের ওই হিসাবে আছে হা এমন নয় যে একদম fresh নয় বেতন মানে ইয়ে করে very করেপ্রত্যেক মাসে মাসে এমন টা নয় সে হা save থাকবে কিন্তু তোমাকে সেই কাজ গুলো target দেবে private bank বেশির ভাগ targer টের উপর নির্ভরশীল জানো তো target যেটা দেবে যেটা হু ওদের এখন customer বেশ বাড়ানোটাই কাজ

টা কি ওদের যদি উপর থেকে যেরকম ই gridet থাকে তাহলে তুমি যদি application টা জমাও দেও তোমার application dejet হয়ে যাবে

হবে না হু হু সে এবার কি করবে এবার যদি তোমার credit card এর নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি কয়টা ইয়া বলতে পারি তুমি eligible হয়ে যাবে credit card জন্য দেখো প্রথম কথা যদি তোমার

seven ninty খুব ভালো core seven fifty র উপরে গেলে পারে credit card এর জন্যে pre apporove basis এ তুমি অনেক credit পাবে তোমার কি private bank এ account আছে private bank এ নেই বলে without credit card এ বসে আছো বাড়িতে যদি private bank এ থেকে থাকতো minimum হয়তো তোমার ছ মাস পুরোনো হতে হবে account হা ছ মাস পুরোনো account হাতে হয় private sector bank বলতে বড় বড় bank icic আর hdfc এই দুটোর মধ্যে তুমি খুলতে পারো ICICI যদি card offer করে definitely নিতে পারে কারণ ICICI যে card গুলো থাকে সেই গুলো তোমার বছরের শেষে যে charge ডা পারে credit card এর উপর যেটা তোমার হচ্ছে SBI পাঁচশো টাকা আর Plus GST তো ওই সাড়ে পাঁচশো টাকা কি something কিছু হয় হয়ত সার আমার কাছে তো নেই আমি বলতে পারবো না কিন্তু ICC যে Card গুলো আছে ওর বছরে charge একদম nill joing fees ও nil anual charge ও nil ওখানে ওর কোনো charge লাগবে না উপরোন্ত card use করার দরুন তুমি reward point পাবে

এই যে ওরা এত এত নতুন নতুন product launch করছে যেগুলোতে charge প্রায় নেই বললেই চলে আর সেই কথা টাকে মাথায় রেখে public sector bank এর মধ্যে হা বল্লা product বলতে bank এর product card এর মধ্যে credit card debit card পরে বলতে scheme বলতে FD RD চলে গেলো হু

না না তাই হয় না আসলে plan আছে graduation complete করার পরে IBPS জন্য Preparation নেবো bank এর দু ধরণেন পরীক্ষা আছে হা উচ্চ মাধ্যমিকের পরে বসা যায় কিন্তু ওটার যে post এর জন্য apply যে করবো সেটা একটু down grade এর হয় ওই কারণে আমি চাইছি না সে তো হলো আমি graduation তো এ ভর্তি হয়ে গেছি আর করে কি করবো যদি open দিয়ে graduation তা করতাম তাহলে একসঙ্গে দুটো টানা যেত open নে convert বলছে regular থেকে

হু এটা ঠিক

এলাহাবাদে টিকে যাওয়া টা ভালো বলতে এবারে যদি ভবিৎষতে ওটা service টা better করে তাহলে টিকে যাওয়া ঠিক আছে এখনো পযন্ত service আর ভালো না হলে আমার একটা দাদা র account আছে এই সামনেই বাড়ি সামনেই